আমি এখানে একটি সাদা রঙের চার্চ দেখতে পাচ্ছি। চার্চের সামনে টি অনেক লাইটিং করা আছে এবং কিছু মানুষ জন দেখা যাহ--

এখানে একটি ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে ক্যাফেটেরিয়ার সামনে দুজন মানুষ বসে গল্প করছেন সামনের কিছু টেবিলে কম্পিউটার এবং অনেক জিনিসপত্র রাখা এবং একটি অর্ডার টেবিলও আছে।